জাভা তে মেথডস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে শিখব মেথড তৈরী করা
মেথড কল করা
এখানে উবুন্টু 1110 ওএস জেডিকে 16 এবং এক্লিপসে 370 ব্যবহার করছি
টিউটোরিয়ালটি অনুসরণ করতে এক্লিপসে এ সহজ জাভা প্রোগ্রাম লেখা কম্পাইল এবং রান করা সম্পর্কে জানতে হবে
না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য এখানে প্রদর্শিত আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন
জাভা মেথড হল স্টেটমেন্টের সংগ্রহ যা একটি নির্দিষ্ট অপারেশন সম্পাদন করে
এখন একটি মেথড লিখি
সুতরাং আমি ইতিমধ্যে এক্লিপসে এ মেথডস নামে একটি প্রজেক্ট তৈরী করেছি
এই প্রজেক্টে আমি একটি জাভা ক্লাস মেথডেমো তৈরী করেছি
ক্লাসে মেন মেথডের বাইরে আমরা একটি মেথড লিখব
সুতরাং লিখুন ভয়েড মেথডের নাম ডিসপ্লেমেসেজ প্রথম বন্ধনী Enter টিপুন
এবং কোঁকড়া বন্ধনী
মেথড ভ্যালু ফেরত দিতে পারে
কিন্তু আপনি যদি মেথড দ্বারা মান ফেরত না চান তাহলে কীওয়ার্ড ভয়েড ব্যবহৃত হয়
এখন কোঁকড়া বন্ধনীর ভিতরে একটি ম্যাসেজ প্রিন্ট করি
তাই লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনী এবং ডবল উদ্ধৃতিতে হেলো মেথড
সুতরাং আমরা একটি মেথড লিখেছি
এখন এই মেথড কল করব
সুতরাং মেইন মেথডে আমরা ক্লাস মেথডেমো তে একটি অবজেক্ট তৈরী করব
তাই মেথডেমো এমডি নিউ মেথডেমো প্রথম বন্ধনী সেমিকোলন
সুতরাং এমডি অবজেক্ট তৈরী করতে মেথডেমো ক্লাসের নিউ অপারেটর ব্যবহার করেছি
এখন এই মেথডকে ডিসপ্লেমেসেজ বলুন
সুতরাং লিখুন এমডি ডট ডিসপ্লেমেসেজ
ডট অপারেটর মেথড কল করতে ব্যবহৃত হয়
এখন এই অ্যাপ্লিকেশন রান করতে রান বোতামে টিপুন
আমরা কনসোলে হেলো মেথড আউটপুট দেখি
এখন ভয়েড এর বদলে ইন্টিজার ফেরত দেই
তাই লিখুন ইন্ট এছাড়াও মেথডকে পাবলিক করুন ডিফল্টরূপে এটি প্রাইভেট এটি শুধুমাত্র লিখিত ক্লাসের মধ্যে এক্সেস করা সম্ভব
এখন মেথডের মধ্যে লিখুন রিটার্ন 7 সেমিকোলন
মনে রাখুন যে আমরা রিটার্ন স্টেটমেন্ট মেথডে সকল স্টেটমেন্টের শেষে লিখি
কারণ রিটার্ন স্টেটমেন্টের পর আর কোনো স্টেটমেন্ট এক্সিকিউট হয় না
সুতরাং মেইন মেথডের শেষে প্রিন্ট স্টেটমেন্ট লিখুন
তাই লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন প্রথম বন্ধনী সেমিকোলন প্রথম বন্ধনীতে আমরা মেথড কল করব
সুতরাং প্রথম বন্ধনীতে এমডি ডট মেথড লিখুন সেমিকোলন মুছে দিন
এটি মেথডের রিটার্ন ভ্যালু প্রিন্ট করবে
অ্যাপ্লিকেশন রান করুন
আমরা আউটপুট দেখি 7 প্রিন্ট হয়েছে
এখন আমরা আরেকটি মেথড লিখব এবং ডিসপ্লেমেসেজ এ এই মেথড কল করব
তাই লিখুন পাবলিক ভয়েড মেথডের নাম স্কোয়ারে প্রথম বন্ধনীতে ইন্ট a এখানে মেথডে প্যারামিটার হিসেবে ইন্ট a দিয়েছি
এখন কোঁকড়া বন্ধনীতে লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন প্রথম বন্ধনীতে a ইন্টো আ
এখন আমরা স্কোয়ারে মেথড লিখেছি
এটি একটি ইন্টিজারের বর্গ প্রদর্শন করবে যা প্যারামিটার হিসেবে দেওয়া হয়েছে
সুতরাং এই মেথড ডিসপ্লেমেসেজ মেথডে কল করি
এখন লিখুন স্কোয়ারে প্রথম বন্ধনীতে একটি ইন্টিজার 5 এই অ্যাপ্লিকেশন রান করুন
আমরা দেখি যে প্রদর্শিত আউটপুট হল 25 যা 5 এর বর্গ
এখন অ্যাপ্লিকেশনের ফ্লো সম্পর্কে শিখি
মেইন মেথড থেকে আমরা শুরু করি
মেইন মেথডে আমরা প্রথমে কল করেছি ডিসপ্লেমেসেজ
এখন কন্ট্রোল ডিসপ্লেমেসেজ এ যায়
এবং ডিসপ্লেমেসেজ এ সকল স্টেটমেন্ট এক্সিকিউট করা হয়েছে
প্রথমটি হল প্রিন্ট স্টেটমেন্ট
এরপর আমরা স্কোয়ারে মেথডে আসি
সুতরাং কন্ট্রোল স্কোয়ারে মেথডে যায়
স্কোয়ারে মেথড ইন্টিজার 5 নেয় এবং ইন্টিজারের বর্গ ফেরত দেয় যা হল 25 তারপর কন্ট্রোল ডিসপ্লেমেসেজ এ ফেরত যায়
এবং এটি ভ্যালু 7 ফেরত করে
তারপর কন্ট্রোল মেইন ফাংশনে ফিরে যায়
যেহেতু এক্সিকিউট করতে কোনো স্টেটমেন্ট নেই মেইন মেথডে এপ্লিকেশন টার্মিনেট হয়
এখন ডিসপ্লেমেসেজ কে স্ট্যাটিক করা যাক
তাই পাবলিক এর পর লিখুন স্ট্যাটিক
আমরা দেখি যে আমরা স্ট্যাটিক মেথডে নন স্ট্যাটিক মেথড কল করতে পারি না
সুতরাং আমরা এই কল কমেন্ট করব
যেহেতু মেইন একটি স্ট্যাটিক মেথড আমরা এর মধ্যে স্ট্যাটিক ডিসপ্লেমেসেজ কল করতে পারি
এখন স্ট্যাটিক মেথডের জন্য অবজেক্ট তৈরী করার দরকার নেই
তাই আমরা এই অবজেক্ট কমেন্ট করব
এছাড়াও আমরা এমডি ডট মুছে ফেলবো
অ্যাপ্লিকেশন রান করুন
এখন প্রদর্শিত আউটপুট হল হেলো মেথড এবং 7 আমরা 25 দেখি না কারণ স্কোয়ারে মেথড কল করে আমরা কমেন্ট করেছি
আমরা অন্য ক্লাস থেকেও মেথড কল করতে পারি
এইজন্য আমরা একটি ক্লাস demoতৈরী করেছি
ক্লাসে মেথড তৈরী করুন
লিখুন পাবলিক ভয়েড শো প্রথম বন্ধনী এন্টার টিপুন
কোঁকড়া বন্ধনীতে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনী এবং উদ্ধৃতিতে I এএম ফ্রম ওঠের ক্লাস
ফাইলটি সংরক্ষণ করুন
মেথডেমো ক্লাসে ফিরে যান
এখন আমরা মেথডেমো ক্লাস মেথডের মধ্যে এই শো মেথড কল করব
000928 000921 এইজন্য ডেমো ক্লাসের অবজেক্ট তৈরী করা দরকার
এর কারণ হল শো মেথড ডেমো ক্লাসের সাথে সম্বন্ধিত
ডেমো d নিউ ডেমো প্রথম বন্ধনী সেমিকোলন
তারপর শো মেথড কল করুন
এখন অ্যাপ্লিকেশন রান করুন
আমরা কনসোলে দেখি I এএম ফ্রম ওঠের ক্লাস
এইভাবে জাভাতে মেথডস ব্যবহৃত হয়
মেথডের নাম এবং প্যারামিটার মেথডের সিগনেচর তৈরী করে
যখনকি কোঁকড়া বন্ধনী এবং স্টেটমেন্ট মেথডের বডি তৈরী করে
এই টিউটোরিয়ালে শিখেছি মেথড তৈরী করা
মেথড কল করা
এবং মেথডের বিভিন্ন সিগনেচর
আত্ম মূল্যায়নের জন্য একটি মেথড তৈরী করুন যা ইন্টিজারের ঘনক্ষেত্র প্রিন্ট করে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
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য http স্পোকেন tutorialorgnmeict ইন্ট্রো আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
ধন্যবাদ
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি